ক্লাব -এর সামোনে একটি পালসার বাইক দেখতে পাচ্ছি।

বারান্দার যে পিলার -গুলো সেগুলো পিঙ্ক কালার -এর এবং দেওয়ালটি খুব সুন্দরভাবে হলুদ রঙ করা রয়েছে।

একটি দোকানের সামনে দুটো হলুদ রঙের টেবিল রাখা রয়েছে।

এই বিল্ডিং -টি লাল এবং পিঙ্ক কালার দিয়ে রং করা রয়েছে বিল্ডিং -এর সামনে গ্রিল দিয়ে আটকানো আছে।

রুমটির মধ্যে একটি এ_সি ব্যবহার করা হয়েছে।